পোস্ট অফিস দেখতে পাচ্ছি | এবং পোস্ট অফিস টি দেখতে খুব সুন্দর লাগছে | এবং তার ঠিক সামনের দিকে আমরা সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছি | এবং বাইক টি দেখতে খুব সুন্দর লাগছে | এবং তার ঠিক পেছনের দিকে আমরা সুন্দর একটি দেয়াল দেখতে পাচ্ছি এবং দেয়াল টি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের।

এবং তার ঠিক নিচের দিকে আমরা সুন্দর একটা দেখতে পাচ্ছি | এবং টি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের | এবং ঠিক পেছনের দিকেও সুন্দর একটি আমরা বিল্ডিং বাড়ি দেখতে পাচ্ছি | এবং বিল্ডিং বাড়িটি দেখতে খুব সুন্দর লাগছে | এবং তার ঠিক পেছনের দিকে আমরা সুন্দর--

একটি ফটো দেখতে পাচ্ছি | এবং ফটো টি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের | এবং এই ফটো টির ঠিক পেছনের দিকে আমরা সুন্দর একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি | এবং এই প্যান্ডেল টি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের | এবং তার ঠিক সামনের দিকে আমাদের সুন্দর একটা আকাশ দেখতে পাচ্ছি এবং আকাশটি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের।

এবং তাদের দেখতে খুব সুন্দর লাগছে এবং এটি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের এবং তার ঠিক পিছন থেকে সুন্দর আমরা একটা আকাশ দেখতে পাচ্ছি এবং আকাশটি --

এবং এটি খুব দেখতে সুন্দর লাগছে এবং তার ঠিক পিছনের দিকে সুন্দর একটি আকাশ দেখতে পাচ্ছি | এবং আকাশটি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের এবং তার ঠিক পেছন দিকে সুন্দর একটি আকাশ দেখতে পাচ্ছি |

এবং তার ঠিক সামনের দিকে আমরা সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি এবং বাড়িটি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের | এবং তার ঠিক পেছনের দিকে আমরা সুন্দর একটি আকাশ দেখতে পাচ্ছি |

এবং তার ঠিক উপরের দিকে সুন্দর একটি আমরা লোককে দেখতে পাচ্ছি এবং লোকটি খুব সুন্দর করে একটি বাইক চালাচ্ছে এবং বাইক টি দেখতে খুব সুন্দর লাগছে এবং তার ঠিক উপরের দিকে সুন্দর একটি করে রাস্তা দেখতে পাচ্ছি।

এবং তার সামনের দিকে এখানে অনেকগুলি লোককে দেখতে পাচ্ছি এবং লোক গুলি খুব সুন্দরভাবে সাদা কালার ড্রেস পরে আছে এবং এটি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের এবং তার ঠিক সামনের দিকে আমরা সুন্দর একটা আকাশ দেখতে পাচ্ছি এবং আকাশটি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের এবং--